এই জঙ্গলটা অনেক বড় জঙ্গল ।

মিনারটা অনেক বড় বানিয়েছে। মিনারটা কমপ্লিট হয়ে --

ক্যামেরা লাগানো আছে অনেক সুন্দর হয়েছে গ্যালারি টা।

এটা একটা পুকুর। পুকুরের ছবিটা ভালো আসেনি ।

এতো টাইগার কে দেখে অনেক সুন্দর লাগলো ।

শোরুম গুদাম এখানে তৈরি হয়।

ইটা মনে হচ্ছে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। কারণ কি দেখে লাগলো যে দেখে মনে হচ্ছে বিল্ডিং । এ কাজ --

এই ছবিটা দেখে আরো দারুন লাগলো। কারণ কি ছবিটা আকাশের ছবিটা অনেক সুন্দর। আর এদিকটা সেই লাগছে দেখতে।

এইখানে সিলভার ছবিটা অনেক সুন্দর তোলা হয়েছে। অনেক সুন্দর লাগলো ছবিটা দেখে।

যেই তুলেছে অনেক সুন্দর তুলেছে।

শপিং -এর মল -এর ফটো । অনেক সুন্দর ছবিটা উঠেছে।

ঠিকই আছে মোটামোটি অনেক সুন্দর লাগলো।

অনেক সুন্দর ছবিটাও তুলেছে ।

যে তুলেছে তুলতে পারেনি ভালো করে।

যেরকম ডিসাইন দেখতে পাচ্ছি সেরকম কাটা হয় এখানে।

কালকে ঐখানে বোতল গুলো দেখা যাচ্ছে। অনেক সুন্দর চেয়ার টেবিল । অনেক সুন্দর ভাবে সাজিয়েছে এখানে ।

এখানে পাহাড়ের সিন্ টা সলিড আছে। ফটো তোলার জায়গা অনেক সুন্দর। এই ছেলেটা ফটো তুলেছে অনেক সুন্দর ভাবে ফটো টা তুলেছে ।

এই বিল্ডিং তা দেখে কিছু বুঝতে পারলাম না। মনে হচ্ছে এ.টি.এম. ব্যাঙ্ক বা অন্য কিছু লেখা আছে এ.টি.এম. ।

অনেক সুন্দর পুরোনো লাগছে ।

মসজিদ বা মল এই টাইপ এর কিছু লাগলো। ফ ঘরটা সলিড বানিয়েছে ।